নমস্কার saving plots এর tutorial আপনাদের স্বাগত
at tutorial শেষে আপনি সক্ষম হবেন
tutorial record করতে ব্যবহার করছি
tutorial অনুশীলন করতে ইন্টারেক্টিভরূপে plot command ব্যবহার করতে জানতে হবে
প্রথমে ctrl + alt + t কী একসাথে টিপে terminal খুলুন
pylab প্যাকেজ ইনিসিয়েলাইজ করি
মাইনাস 3 pi থেকে 3 pi পর্যন্ত একটি sine curve plot করি
প্রথমে আমরা প্লটের জন্য প্রয়োজনীয় জিনিস গণনা করব
এটি করতে কনসোলে লিখুন
x ভ্যারিয়েবলে সঞ্চিত পয়েন্টের জন্য sine curve plot করি
console লিখুন plot x comma sin x এবং enter টিপুন
এখানে আপনি একটি খুব মৌলিক sine plot বানিয়েছি এখন plot সংরক্ষণ করা দেখি
plot সংরক্ষণের জন্য আমরা savefig ফাংশন ব্যবহার করব
savefig sine png লিখুন এবং enter টিপুন
এটি বর্তমান কার্যকর ডিরেক্টরীতে file সংরক্ষণ করে
file নামের dot এর পর অক্ষর হল extension আপনি the ফরম্যাটে file সংরক্ষণ করতে চান the নির্ণয় করুন
বর্তমান কার্যকর directory যাচাই করতে console pwd লিখুন এবং enter টিপুন
অন্য ডিরেক্টরীতে file সংরক্ষণ করতে file নামের আগে ডিরেক্টরীর পুরো path লিখুন
উল্লেখ্য যে উপরের file path linux ভিত্তিক file systems জন্য
windows জন্য এখানে দেখানো সম্পূর্ণ file path দিন windows জন্য ইউসারনেম হল fossee এবং sine png file desktop এ সংরক্ষিত হবে
এখানে আমরা dot png এক্সটেনশন ব্যবহার করেছি এটি png file হিসাবে image সংরক্ষিত হয়েছে তা নিশ্চিত করবে
এখন আগে সংরক্ষণ করা sine png file সন্ধান করি
আমরা file slash home slash fossee তে সংরক্ষণ করেছি
file browser ব্যবহার করে slash home slash fossee তে যাই
sine curve প্লট দেখতে sine png file খুলুন
savefig অনেক ফরম্যাটে plot সংরক্ষণ করতে পারে যেমন
epsencapsulated post script latex documents সাথে ব্যবহার করা
এখানে video থামান নিম্ন অনুশীলনী চেষ্টা করুন এবং video পুনরায় শুরু করুন
eps ফরম্যাটে sine plot সংরক্ষণ করুন এই অনুশীলনীর জন্য output দেখি
savefig slash home slash fossee slash sine eps লিখুন এবং enter টিপুন
এখন slash home slash fossee তে যান এবং নতুন নির্মিত file দেখুন আমরা এখানে sine eps file দেখি
এখানে video থামান নিম্ন অনুশীলনী চেষ্টা করুন এবং video পুনরায় শুরু করুন
এটি আমাদের tutorial শেষে নিয়ে আসে এখানে আমরা শিখেছি
এখানে আপনার সমাধানের জন্য কিছু অনুশীলনী রয়েছে
পূর্ণ path সরবরাহ না করায় error দেখাবে
এবং উত্তর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
fossee the tbc প্রকল্প সমন্বয় করে